স্থাপিত হয়েছে এবং বাঁদিকে রয়েছে আমল দুধের একটি এড দেওয়া পোস্টার ডানদিকে আছে আশীর্বাদ আ ষষ্ঠী আটা-আ উপর দিকে রয়েছে বাড়ি এবং দোকানের নানা ধরনের জিনিসপত্র আছে।